এখানে এ দেওয়ালে স্টাইলস লাগানো রয়েছে।

মার্বেলের রঙগুলি বিভিন্ন কালার .

ওয়ালের রঙটাও গোপা-গোলাপি .

সাইডে একটা ওয়াল রয়েছে.

সিংহাসনে কেউ নেই ফাঁকা সামনে কতগুলি কাজ করানো ব্যাডশিট বিছানো আছে।

বিভিন্ন কালারের বেডশিট ওয়ালও বিভিন্ন কালারের.

এখানে অনে-এক গুলো জিনিস রয়েছে। ব়্যাক রয়েছে। অনেকগুলো ব়্যাক রয়েছে ।

লাল নীল সাদা একটা চেয়ার রয়েছে চেয়ারও রয়েছে দুটো দুটো .

কাপড় রয়েছে প্যান্ট শার্ট আর একটা চেয়ার খালি আছে.

লাল রঙের একটা মাদুর আছে.

এখানে গৌড় নিতাইয়ের মূ ছবি রয়েছে লোকনাথ বাবার ছবি রয়েছে রাধা কৃষ্ণের ছবি আছে.

সামনে একটা গেইট গেটের সামনের জায়গাটা ফাঁকা ভিতরে অনেক গাছ রয়েছে।

এইখানে দুইটা ফিলার রয়েছে.

হ্যাঁ সবুজ গাছ আবার বড়ো ঘাসও রয়েছে ঘাস গাছও রয়েছে .

মাঠের সাইডে ব-বড়ো একটা গাছ রয়েছে.

গাছের নিচে কতগুলি ছাইকেল রয়েছে।

একটা ছেলে কাঁধে ব্যাগ নিয়ে বসে আছে।